একটা বিল্ডিং দেখা যাচ্ছে |

কর্দমাক্ত চোখে পড়ছে। একটি ছেলে রাস্তা দিয়ে এক ও আপন মনে হেঁটে চলেছে।

একটা ট্র্যাক -ও যাচ্ছে তার পিছনে একটা বাইক -ও যাচ্ছে |

পরিবেশে একটি সুন্দর ঘর একটা রং বেরং এ --